সেই ধরনের প্রতিযোগিতা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে এখন আর কোথাও কিন্তু দেখা যায় না আর সেই জায়গা গুলো কিন্তু এখন বেসরকারি school গুলো একে একে দখল করে নিচ্ছে তো এই রকমের পরিস্থিতি যদি চলতে থাকে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 হ্যাঁ তোমার এই যে প্রতিযোগিতার কথা বললে প্রতিযোগিতা আগে হতো মানে আমার school থেকে এতটা ভালো ছেলে আছে এত ভালো result করেছে তো আমার school এও হম আরো ভালো ছেলে আছে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 যা পরিস্থিতি এখন আর সেটা নেই তোমার বেশিরভাগটাই বেসরকারি দখল করে নিয়েছে আর তোমার পরীক্ষার ক্ষেত্রেও তাই কোন exam হোক বা কিছু হোক সরকারের চাকরির পরীক্ষা হোক বা কিছুতে যখনই number এর ভিত্তিতে আসে তো বেসরকারি school এ যারা পড়েছে তাদের number টা একটু বেশি থাকে সরকারি school এ পড়ার ছেলেদের তুলনায় তো সেখানে আগে সে বেসরকারি school এর ছেলেরাই আগে chance পায় সরকারি school এর থেকে হ্যাঁ এই জিনিসটা তো হচ্ছে তার কারণ তোমার সরকারি school এর যেটুকু তোমার পরিষেবা দেওয়া উচিত বা যেটুকু পরিমাণ ছাত্রদের guide করা উচিত সেই পরিমাণ guidance টা এখন তারা পাচ্ছে না কারণ যে শিক্ষক বা সহকারী শিক্ষক যারা আছে তারা সেই পরিমাণ হয়তো চিন্তা-ভাবনা করছে না তো এর জন্য পুরোপুরি দোষ আবার তোমার শিক্ষকদের কেই দেওয়া যায় না এর~ এর~ এর দায় কিন্তু যে যারা guardian আছে তারাও কিন্তু অনেকাংশেই আছে তার কারণ আগে কি দেখা যেত আগে দেখা যেত যে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

সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক একটু বকা দিল তো সে ক্ষেত্রে দেখা যাচ্ছে guardian রা এসে ঘুরিয়ে আবার শিক্ষকদের উপরেই একটা মানে কি বলবো? একটা রাগ প্রদর্শন করছে যে আমার ছেলেকে কেন বকা হল বা আমার মেয়ে কে কেন বকা হল সে তো পড়াশোনা করছে মানে আসল যে কোন জায়গাটাতে গলদ হচ্ছে সেই জায়গাটা কিন্তু guardian রা কিন্তু তলিয়ে দেখছে না এবার এইসব বাচ্চাগুলো এখন যে school টা কোনরকমে হয়তো pass করে বেরিয়ে যাবে কিন্তু যে কোন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয় চাকরি পরীক্ষা হোক বা অন্য যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক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 শিক্ষাটা পাচ্ছে না তো তারা যদি সেই পরিমান শিক্ষা না পায় তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে তারা কিন্তু পিছিয়ে পড়বে আর যেটা কিনা এখন দেখা যাচ্ছে আর এরকম যদি continue চলতে থাকে তাহলে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে পিছিয়ে পড়বে বা অংশগ্রহণ করতে পারবে না বা অংশগ্রহণ করলেও তারা হয়তো fail করে যাবে তো সে ক্ষেত্রে কিন্তু বেকার সমস্যা আরও দিনকে দিন বাড়তে থাকবে যেটা কিনা এখন বাড়ছে এখন দেখা যাচ্ছে যে degree হয়তো সবার কাছেই আছে কিন্তু

না সেই কারণে আমাদের দেশে বেকারত্ব বাড়ছে যে degree বড় বড় degree আছে সবই degree আছে সব বেসরকারি school এ বা college এর যেখানেই হোক করা~ করেছে তারা তো সেখান থেকে

আমরা যখন school এ পড়তাম তখন আমরা sir দের কাছে অনেক মার খেয়েছি মার খেয়েছি কিন্তু এমনি মানে তাদের মানে আমাদের মা-বাবারা কিছু বলেনি কিন্তু এখন এটা খুব উঠে গিয়েছে যে তাদের বাচ্চার গায়ে যদি হাত দেয় বা তাকে একটুখানি মারা হলো বা বকা হলো তো তাদের মা রা বাবা পরিবারের সবাই মিলে গিয়ে সেই মাস্টারটাকে মারধর করা বা সেই মাস্টারটাকে ধমকি দেওয়া যে কেন আমার বাচ্চার উপর হাত দিয়েছেন বা মেরেছেন তারা দেখেনা যে তাদের বাচ্চারও একটু দোষ ছিল সেটা হ্যাঁ এই~ এই খবরগুলো ইদানিংকালে দেখা যাচ্ছে কারণ এগুলো news channel এও কিছু কিছু দেখছিলাম কিছুদিন আগেই দেখা যাচ্ছিল বা খবরে কাগজেও দেখা যায় যে কোন একটা ছাত্রকে যদি একটু বকাঝকা করা হয়

তাহলে শিক্ষক সবসময় চাইবে যে তার নিজের প্রাণ আগে বাঁচাতে তো নিজের প্রাণ আগে বাঁচাবে নিজের চাকরি বাঁচাতে গিয়ে দেখা যাবে যে~ যে ছাত্র আছে সেই ছাত্রের উপরে যে সঠিক পরিচর্যা করা দরকার যেটুকু পরিমাণ শিক্ষা দেওয়া দরকার

হ্যাঁ এই কিছুদিন আগে খবরে যেমন দেখাচ্ছিলো যে একটা ছেলে school গিয়ে পাঁচিল~ পাঁচিলের উপরে উঠে একটা গাছে কুল পারছিল তো সেই ছেলেটাকে নাকি sir দেখেছে তো সেই ছেলেটাকে মেরেছে তো মারার পর সে তার বাড়ি গিয়ে তার মা-বাবাকে বলেছে যে আমাকে sir মেরেছে তো তার মা বাবা এসে তারপরে তার গ্রামের অনেকজন লোককে নিয়ে এসে সে sir কে বন্দী করে রেখে চলে এবং মারধরও হালকা করেছিল কিন্তু সেই পরিবারের মানে তার মা-বাবা দেখল না যে তার ছেলে পাঁচিলের ওপর থেকে পড়ে গিয়ে যদি কেউ কোথাও হাত-পা ভেঙে যেত বা কোথাও কেটে যেত সেটা বেশি হম ক্ষতি হতো তাতে sir যদি একটু আটকেছে তো তার জন্য সেটা একটু ভেবে দেখল না হ্যাঁ সেগুলো তো ভেবে দেখছে না ইদানিংকালে তার কারণ শিক্ষক মানে কি শিক্ষক মানে আমাদের যে বাচ্চা ছেলে আছে বা যারা এখন school এ যাচ্ছে বা পড়াশোনা করছে তাদের একটা চিন্তা ভাবনা করা উচিত কি আহ তারা মানে তাদের যে ভীত তাদের যে পড়াশোনার যে ভীত টা আছে সেই ভীত টা তৈরি করা উচিত তো সেই ভীত তৈরি হওয়ার জায়গায় দেখা যাচ্ছে যে যখন কোনো শিক্ষক এরকম বকাবকি করছে বা কোন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 তো এই জিনিসগুলো কিন্তু ধ্যান দেওয়ার দরকার আছে আর এই যে এই ব্যাবস্তা গুলো হলো কি ভাবে এই ব্যাবস্তা গুলো তো তোমার সরকারের নজর দেওয়া উচিত ছিল বা local যে প্রশাসন আছে বা BDO আছে তারা~ তারা যদি এই ধরনের জিনিসগুলোকে একটু highlight করে বা guardian যারা আছে তাদেরকে যদি বোঝানোর চেষ্টা করে শিক্ষক এবং যে ছাত্রের মধ্যে যে একটা সুসম্পর্ক থাকা উচিত সেই জায়গা গুলো যদি একটু দেখাশোনা করে তাহলে কোথাও না কোথাও গিয়ে এই সম্পর্কগুলো নষ্ট হয় না কারণ ছাত্র শিক্ষককে যদি সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায় তাহলে তার যে guidance এর যে অভাব পড়বে বা পড়াশোনার যে guide টা দরকার পড়বে সেগুলো কিন্তু সে শিক্ষকের কাছ থেকে পাবে না সুতরাং সে পড়াশোনার দিক থেকে হোক বা সামাজিক অন্য যে কোনো দিক থেকে হোক তারা কিন্তু অনেকাংশে পিছিয়ে পড়বে

মানে bonding যেটা বলে আর কি সেটা যদি ভালো থাকে তো তারা ভালো guide পাবে ভালো পড়াশোনা যদি কোথাও আটকে গেল বা কোন কিছু বুঝতে পারছে না সেটা ভালো করে যদি sir কে বলা হয় যে স্যার এটা আমি বুঝতে পারছি না তো সেই sir ভালো করে বুঝিয়ে দেবে আর তোমার এই ক্ষেত্রেই যেমন high school school গুলোতে হচ্ছে বেশিরভাগ high school এ এখন তোমার

party ঢুকে যাচ্ছে তো সেই কারণেও অনেক পড়াশুনা হচ্ছে না। হ্যাঁ এগুলো তো ঠিক কথা কারণ রাজনীতির জায়গা তো school বা college নয় রাজনীতি যদি ঢুকে যায় যে কোন school এর মধ্যে বা college এর মধ্যে রাজনীতির জায়গা college এ একটা শুরুর থেকে ছিল বরাবরই ছিল আমাদের দেশে সেটা একটা মানা যায় তার কারণ college এ যারা ভর্তি হয়েছে তারা হয়তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তারা college এ ভর্তি হচ্ছে হয়তো আটারো বছর হবার পরে তারা college এ যাচ্ছে সেক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার মত তাদের ক্ষমতা থাকে যে হ্যাঁ এটা আমার পক্ষে বা আমার সমাজের পক্ষে বা আমার পরিবারের পক্ষে এই জিনিস টা মন্দ বা এই জিনিস টা ভালো সেটা তাদের বোঝার ক্ষমতা থাকে সেক্ষেত্রে রাজনীতি সেই জায়গাতে ঠিক আছে college এর ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি কোন school এর মধ্যে রাজনীতি ঢুকে যায় সেই বাচ্চাগুলো তো বোঝার ক্ষমতা নেই বাচ্চাগুলো তো নিজের যে decision নেওয়ার মতো ক্ষমতা সেগুলো তো তাদের এখনও তৈরি হয়নি তো তাদেরকে যদি ছোট বাচ্চা থেকে এরকম রাজনীতির শিকার বানানো হয় তাহলে তাদের পড়াশোনা বা অন্য সামাজিক যে কার্যক্রম থাকবে বা তাদের যে মান থাকবে শিক্ষার যে মান থাকবে সেগুলো আসতে আসতে তো পরে যাবে যে গুলো এখন দেখা যাচ্ছে যে যে কোনো ছাত্র সে যখন যেকোনো competitive exam এ যখন বসছে তখন সে কিন্তু আর কোন result করতে পারছে না মানে কোন rank এ এ আসতে পারছে না বা result করতে পারছে না তার কারণটা কি তার কারণটা হচ্ছে তোমার সেই যে শিক্ষার মান টা পরে যাচ্ছে বা ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা থাকা উচিত বা হচ্ছে ছাত্রের যে শিক্ষকের তোমার guidance টা নেওয়া উচিত সেই জিনিসগুলো তো তারা নিচ্ছে না

আজকে যারা ছাত্র তারাই তো আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ তো তারা যদি শিক্ষিত না হয় তারা যদি তাদের নৈতিক মূল্যবোধ বা মানবিক মূল্যবোধ এই জিনিসগুলো যদি তারা না বোঝে তাহলে তো তারা একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি হবে না তাহলে তাদের মধ্যে যে conspiracy ভাব বা হচ্ছে যে স্বার্থপরতা যে ভাব সেই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে ছোট থেকেই জন্মাতে শুরু করবে যেটা কিন্তু এখন দেখা যাচ্ছে আর এটা কিন্তু এই মূলত এর রাজনীতির কারণেই হচ্ছে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 যে ছাত্ররা হয়তো পড়তে পারছে না বা শিক্ষকরা হয়তো যে পরিমাণ class করানো দরকার সে পরিমান class করাতে পারছে না সুতরাং পড়াশোনার মানটা কিন্তু সেখানে পড়ে যাচ্ছে তো সরকারের বিশেষ ভাবে নজর দেওয়া উচিত এইসব school গুলোতে যেখানে এই ধরনের রাজনীতি করা হচ্ছে বা যেখানে রাজনীতি ঢুকে যাচ্ছে অন্তত school level এ এই রাজনীতিগুলোকে সরিয়ে রাখা উচিত college ঠিক আছে কারণ college এ যারা যাচ্ছে তারা প্রাপ্তবয়স্ক সুতরাং তাদের চিন্তা ভাবনা করার মত নিজের ক্ষমতা রয়েছে কিন্তু স্কুলে যারা আছে তাদের তো নিজের চিন্তা ভাবনা করার মত ক্ষমতা নেই কারণ তাদের চিন্তা শক্তির বিকাশ টা সেইরকম ভাবে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো এই জিনিসগুলো কিন্তু local প্রশাসন বা সরকারের বিশেষভাবে ধ্যান দেওয়া দরকার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 আসতো না আসে না যে যে এই দিকটা গেলে ভালো হবে বা ওই দিকটাই গেলে ভালো হবে আর party গত ঢুকে তোমার অনেকটা school টাকে party র জায়গায় বানিয়ে দিচ্ছে মানে পুরোটাই একটা party হম পড়াশোনার খুব একটা কমতি হয়ে যাচ্ছে আর আর বেশিরভাগ time বেশিরভাগটাই party তে ঢুকে যাচ্ছে হ্যাঁ এবার এরকম party র politics যদি শুরু থেকে ঢুকে যায় কোনো আর সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চারা যারা school এ আছে বা যারা পড়াশোনা করছে তারা তো এখন মানে কি বলবো তাদের যে জীবন গড়ার যে লক্ষ্য সেই গড়ার লক্ষ্যে তারা যায় তো সেখানে যদি রাজনীতি ঢুকে যায় তাহলে ছোট থেকে তারা দেখবে যে রাজনীতির একটা বড় প্রভাব রয়েছে তো আগামী দিনে তারা যখন বড় হবে বা চিন্তা ভাবনা করবে তখন তারাও কিন্তু সেই party যে রকম ভাবে চিন্তা ভাবনা করে বা রাজনীতিকরা যে রকম ভাবে চিন্তা ভাবনা করে ঠিক তাদের মনে সেই রকমই চিন্তা ভাবনা আসবে যেটা কিনা দেশের পক্ষে দশের পক্ষে খুবই একটা খারাপ পরিণতি নিয়ে আসবে তো এই ধরণের চিন্তাভাবনা গুলো বা এই ধরণের যে activity গুলো আছে যেকোনো রাজনৈতিক দল হোক তাদের কিন্তু মানে অন্তত মানুষ মানে কি বলবো মানবাধিকার যে আছে চিন্তাভাবনা আছে সেই দিক থেকে তাদের এই জিনিসগুলো করা কিন্তু একদমই অনুচিত হ্যাঁ তোমার এই সরকারি school গুলোতে কিছু কিছু মাস্টারও আছে আহ যারা এই party গত ব্যাপারে আছে আর এমন মাস্টারও আছে যারা পড়াশুনা না করিয়ে বেশিরভাগ time এমনিতেই কাটিয়ে দেয় class এ এসে হোক পড়াশোনা না করিয়ে

tution এ গিয়ে সেগুলো পড়াশুনাটা বুঝ~ বুঝতে তাদের অসুবিধা হয়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 সে মানে এর দোষটা কিন্তু পুরোপুরি শিক্ষকের নেই এর দোষটা কিন্তু guardian দের ও আছে তার কারণ কোন না কোন সময় গিয়ে হয় তো শিক্ষক অনুভূত হয়েছে এরকম যে আমি যদি সেই ছাত্রকে বা সেই ছাত্রের guardian কে আমি যদি কোনো সময় বলি যে পড়াশোনার বিষয়ে বা অন্য যেকোনো সামাজিক কার্যকলাপের বিষয়ে তারা হয়তো সেরকম ভাবে অংশগ্রহণ করেনি বা হচ্ছে অংশগ্রহণ করলেও তাদের থেকে হয়তো কটূক্তি সে পেয়েছে

ছাত্র এবং শিক্ষকের মধ্যে যাতে করে এই ধরনের পরিবেশ সৃষ্টি না হয় এবং যে school গুলো আছে সেখানে পড়াশোনা মানে শুধুমাত্র পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা হয় এই জিনিসগুলো কিন্তু বিশেষ করে খেয়াল রাখা উচিত বিশেষ করে এগুলোর দিকে খেয়াল মানে খুবই দেখা উচিত দরকার যে guardian দের তাদের ছেলেদের উপর দেখা উচিত যে তারা ঠিকমতো পড়াশোনা করছে কিনা তারা ঠিকমতো class করছে কিনা সেগুলো হ্যাঁ এগুলো তো দেখা অবশ্যই উচিত আগামী দিনে হয়তো সরকার এগুলো নিয়ে চিন্তা ভাবনা হয়তো করবে ঠিক আছে চলো অনেকেই কথা হল এর পরে আবার কথা হবে।

ঠিকআছে চলো রাখলাম

বলছি কালকে একটু Oasis যাবি আমার সাথে খেতে?

মানে chow-mein টা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে মানে সে কি বলবো মানে প্রথম কথা হচ্ছে একটা Szechuan chow-mein যেটাতে, আমিতো Szechuan chow-mein খায়, এবার Szechuan chow-mein এ একটু ঝালটাল বেশি হবে, একটু প্রথম কথা chow-mein মানে কি? chow-mein মানে একটু ঝরঝরে হতে হবে। এবার এই chow-mein আমি সেদিনকে খেলাম মানে দুদিন এরকম হল। তো আমি দেখলাম সে বেশি সেদ্ধ হয়ে গেছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কি না ঝাল ফাল কম আছে। হ্যাঁ, এবার মানে আমি খে~দেখা তুই আর আমি, সেই ব্যাপার টা কি বলতো সেই ঘরোয়া chow-mein এর মতো খেতে লাগছিল। এবার এটা, হ্যাঁ এটা হ্যাঁ এবার বলে দেখতে হবে এই দিনটা আমি খেলাম যেটা সেটা দেখ বেশি। বড্ড সেদ্দ সেদ্দ হয়ে গেছে মানে যে রকম আমরা বাড়িতে রান্না করি ওইরকম।

হ্যাঁ হ্যাঁ দেখি কালকে গিয়ে, তাইলে একবার ও ইয়ে দেখি কালকে গিয়ে একবার try করলেও চলে আর না হলে ওই crispy chicken যেটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে তুই একটা জিনিস খেয়াল করবি, যে কইসেসে আহ crispy chicken আর বাকি যত জায়গাই তুই crispy chicken খেতিস, অনেক difference আছে মানে বাকি এর সাথে একটা leg piece থাকে KFC size যেটা থাকে সবাই ওটা কেই মানে follow করে। হ্যাঁ। বুঝতে পেরেছি আর ওদের টা একটু অন্যরকম হয় সে কেমন একটা chick type এর হয় দেখতে বেশ ভাল~খেতেও ভাল লাগে। হ্যাঁ, এটাই হচ্ছে বেপার মানে বাকি restaurant গুলো, crispy chicken মানে কি? মানে বেশির ভাগ দোকানে বা আমরা যখন বারিতেও crispy chicken রান্না করি তখন ওই KFC style টা কেই follow করি কিন্তু একমাত্র Oasis এই আমি দেখেছি যে যেখানে হচ্ছে মানে ওইরকম solid piece গুলোকে বা ওরকম so strip করে আরকি chicken গুলোকে stripe type এর করে কেটে হচ্ছে ওটাকে বেশ~বেশ ভাল করে Szechuan sauce টস দিয়ে বেশ রান্না করে খেতেও ভাল লাগে। হ্যাঁ, আর এই যে কেন মনে আছে সেই তুই আর আমি একদিন বাড়িতে হচ্ছে crispy chicken রান্না করার চেষ্টা করেছিলাম? তো ওখানেও তো আমরা KFC size টা কেই follow করেছিলাম। যে প্রথমে chicken টাকে একদম বিভিন্ন মানে soya sauce তারপর হচ্ছে,

তারপরে হচ্ছে এইসমস্ত জিনিস দিয়ে একটা হচ্ছে প্রথম কথা ওও তৈরি করতে হোল একটা জিনিস। আরেকটা ওদিকে কি? না ওদিকে হচ্ছে আরেকটা corn~fla corn flex যেটা আরকি corn flex হচ্ছে, crush করে রাখা হোল যাতে ওটা crispy খেতে হয়। এবার এটা সম্পূর্ণ হচ্ছে দিয়ে fry করা দুবার করে। এবার এটা হচ্ছে সম্পূর্ণ সেই KFC style আর একমাত্র Oasis এ দেখেছি একটু আলাদা। উম হ্যাঁ।

chicken রান্না করার সময় তুই যে আমাকে বলছিলি কদিন ধরে ঐযে সায়ন এরকম হচ্ছে যে ও chicken টা কিভাবে রান্না করতে হয়। এরম recipe টা বলতে দেখলি তো chicken টা রান্না করলাম। এবার আমার মতে হল যে, দইটা marination করার সময় বা marinate করার সময় হচ্ছে দইটা কম করে use যদি ওই মসলাটা যেটা হচ্ছে কি মানে বিভিন্ন জিনিস পত্র যেরকম হচ্ছে soya sauce আদাবাটা রসুনবাটা তারপর হচ্ছে হলুদ। অল্প একটু দই তার সাথে হচ্ছে~হচ্ছে লঙ্কার গুড়ো হেদ্দাবেদ্দা দিয়ে, নরম হয়। হম হু একদম। একদম একদম হুম হু এবং হচ্ছে তারপরে কিনা এরকম হচ্ছে আ ইয়ে ওইদিকে ধর মশলাপাতি অন্যদিকে যেমন আদাবাটা যেন তোর বাড়ি থেকেই এক। কেজি দুইশ মাংস আনা হয়েছিল। তা এক কেজি দুইশ মাংসের জন্য তুই আমাকে বোধয় বলেছিলি যে না সায়ন এতটা কি লাগবে? এবার এক কেজি দুইশ মাংসের জন্য মানে ঐ যেমন তুই আমাকে বাতিটা দিয়েছিলি। ওইরকম একটা normal বাটির পুরো একবাটি আদা রসন বাটা। তারপরে মোটামুটি যদি একটা medium size এর পেয়াজ ছুরি তাইলে minimum পাঁচ থেকে সাতটা পেয়াজ তো ধরেই রাখ, সেটা তুমি half বেটে half কেটে দাও বা যা ইচ্ছা সেটা সম্পূর্ণ তোমার উপর। কিন্তু আমার মনে হয়, পেয়াজটা বেটে দিলে mixer grinder এ সেটা taste টা ভাল আসে এবং ওইতো মানে মসলা করতে ভালো হয়।

হুহুহু, হু।

হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আসলে পোলাও টা মিষ্টি আর ওদিকে মাংস টা হয়ত ঝাল মানে একদম ঠিকঠাক combination । আর একদম যেটা তুই মনে রাখবি পরবর্তীকালে যখন মাংস রান্না করবি এই marination করার পরে তারপরে কি না এই মসলা টসলা কষা তে হয়। ঐ পেয়াজ টেয়াজ আদা রসুন বাটা সব ভেঁজে নিবি রসুন এর দেখবি গন্ধ কেটে যাবে। রসুন দেখবি যেই গন্ধটা কেটে যাবে, তখন হচ্ছে, মানে এক তুই দিতে পারিস কি tomato paste করে আর না হলে tomato sauce যেকোনো একটা এবার যে যেটা করে use আরকি তো আমার বক্তব্য করে দিলেই বেশি ভাল, তবে যে যেটা আরকি। মানে যত মানে,

অবশ্যই, অবশ্যই।

বিভিন্ন আহ chemical ও use করা হয়।

এবং আরও একটা জিনিস যেটা কি ঐ যখন পুরো কষে গেলো tomato paste লঙ্কাটা সমস্ত যখন কষে যাবে তখন দেখবি, যে মানে পেয়াজ এর তো একটা colour difference বুঝতেই পারবি। যে একটা হয়ে আস্তে আস্তে এবার কি করতে হবে,

এইগুলো দিয়ে mix করে একটা mixer তৈরি করে যেন lamje না থাকে কোনোরকম। এরকম একটা mixer তৈরি করে দিয়ে তারপরে হচ্ছে ঐ যখন কষে যাবে ওটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। এইবার আস্তে আস্তে কি না ওটা নাড়তে নাড়তে দেখবি, একদম আঁচটাকে পুরো একদম কমিয়ে ফেলতে হবে দিয়ে, ওটা দেখবি আস্তে আস্তে তেল ছাড়বে। দিয়ে~তে

ও আচ্ছা আচ্ছা, egg pasta টা egg pasta টা মানে তুই যদি macaroni খেতে চাস কারণ আমার আহ সত্যি কথা বলতে pasta মধ্যে তো জানিসই বিভিন্ন varient হয়, ওই indian pasta, macaroni আমার macaroni টায় বেশি ভালো লাগে। আরটা হয় একটু pipe shape এর হয় আমি জানিনা ওটার নামে টা কি। তো আহ macaroni টায় আমার ভালো লাগে, যদি macaroni খাস তো ইয়ে করতে পারিস try করতে, যাইহোক। এবার তারপরে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আহ পেয়াজ কেটে যে ingredients গুলো হয়। পেয়াজ কেটে নিলি তোর পরিমাণ মতো যতোটা। তারপরে হচ্ছে ধর capsicum আহ তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে গাজর এই গুলোকে ধর কেটে টেটে লঙ্কা পরিমাণ মতো কেটে নিলি,

আর এদিকে যেহেতু egg pasta একটা ডিম এর সাথে রাখলি। এবার প্রথমে আছে পেঁয়াজ যা যা সবজি ছিল মানে পেঁয়াজ capsicum আর আদা বাটা যা ছিল গুলো সব ভেজে নিলি। ভেজে নেওয়ার পরে ঐ ভেজে নিতেই তখনি হচ্ছে আদা রসুন বাটাটাও দিয়ে দিতে হবে। এবার তা~ একটু নুন দিলে কী হয় মানে যেকোন সবজি মানে সেটা আহ যেকোন ধরনের সবজি হোক সেটা একটু নরম হয় এটা মাথায় রাখবি আর কি সবজি রান্নার সময়। লবণ দিলে একটুখানি নরম হয়। তো একটু অল্প পরিমাণ মত লবণ দিবি। এবার নাড়তে নাড়তে যখন তুই বুঝতেই পারবি ভাজা হয়ে গেছে তখন কী করবি pasta টা first এ দিয়ে দিবি। এবার তুই কী রকমের pasta করবি মানে ধর আমি যেমন চাই আমি ওই একটু মানে fry আহ fry করা আর কি মানে বেশ spicy type এর হবে সেটা বেশ পছন্দ করি ওটা আবার আহ অনেকের পছন্দ না। অনেকে আবার একটু gravy এর পছন্দ করে। না, শুধু লঙ্কার গুড়ো দিয়েই আমার মনে হয় যা। যেমন আমি বলছি মানে একটা যেকোন chow mein বা pasta বা এই ধরনের যে মানে spicy food গুলো যেগুলো সবাই খেতে পছন্দ করে আমার মনে হয় সেগুলোকে আহ spicy করার ক্ষেত্রে কয়েকটা জিনিস যেমন কি chaat masala, তারপরে হচ্ছে আহ আর কী যেমন হচ্ছে chicken masala, তারপরে হচ্ছে আহ এই লঙ্কার গুড়োটা তো সবাই দেয়। লঙ্কার গুড়ো আমার মতামতে বেশি খাওয়া উচিত না। তো সেই হিসাবে সেটা একটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে না না লঙ্কা আহ কেটে কেটে একদম ঝিরিঝিরি করে কেটে কেটে use করলে সেটা ঠিকঠাক একদম। ওরকমভাবে একদম । এ chaat masala তারপরে আছে ও হ্যাঁ mix herbs use করতে পারিস, ঠিক আছে? তারপরে হচ্ছে আহ তারপরে আবার কী এই যেমন ঐ যে chaat masala বললাম এগুলো দিলে spice আসে একটা আলাদা taste আসে। এটা আর গোল মরিচের গুড়ো এগুলো দিলে বেশ spice টা আসে আর chilli sauce টা তো অবশ্যই। এবার Chilli sauce জানিসই যে আরও বিভিন্ন আবার red chilli sauce হয় green chilli, আমি যেমন green chilli sauce টাই use করি। তো এইরকম আর কি। হম আবার হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। এবার আমি যেটা কি ঘরে বানিয়ে রেখেছি যেটা কি ঐ যে আহ মৌরি, তারপরে গোটা জিরে, তারপর হচ্ছে শুকনো লঙ্কা এগুলোকে প্রথমে গরম করে নিয়ে

হম হম একদম একদম। তো pasta টাকে এবার তুই মানে অনেকে করে কি creamy pasta । আমি যেমন একবার বানিয়েছিলাম তুই~ তোকে খাইয়েছিলাম যে দুধ দিয়ে যেটা করে। তো একদম white sauce pasta White sauce pasta এর ক্ষেত্রে কি first এ যেটা করতে হয় প্রথমেই অনেকটা পরিমাণে যে পরিমাণ pasta আর কী তো সেই পরিমাণ প্রথমে অনেকটা পরিমাণ butter নিতে হবে। butter দিয়ে butter টা যেই গলে যাবে পুরো দেখবি একদম তেলমত হয়ে গেছে তখনই ওর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা পরিমাণমত ঠিক আছে? তো ঐ ময়দাটা নাড়তে হবে, ঠিক আছে? আর নাড়তে হবে তার সাথে দিতে হবে একটু cheese । cheese থাকলে মানে cream ভাবটা বেশি আসবে এই যা। cheese দিতে হবে।

আমার মতে মানে mozzarella cheese টাই সবচেয়ে better । একটু একদম একদম একটু মানে আহ expensive হয় ঠিকই তুলনামূলক বাকিগুলোর থেকে কিন্তু still ওটাই better । হ্যাঁ এটাই হচ্ছে কথা। তো এবার হচ্ছে মানে ঐ cheese টা দিয়ে কী হয় যে আস্তে আস্তে নাড়ার পরে দুধ দিয়ে দিতে হয়। দুধটা পরিমাণমত দিলাম এবার ওটা continue নাড়তে থাকো। আর উম gas টা হচ্ছে মানে একটু আহ high flame এই দিতে হয়। high flame এ দিয়ে আস্তে আস্তে ফুটবে। এবার নাড়তে থাকলেই হবে। cheese তারপর ঐ যে ময়দাটা আমরা use করেছিলাম যে butter টা ওটা আস্তে আস্তে আস্তে আস্তে ঘন হতে থাকবে। দুধটা দিয়ে একটা cream মত তৈরী হবে। এবার তার সাথে কী দিতে হবে ঐ মুহূর্তে দিয়ে দিতে হবে হচ্ছে

বিভিন্ন flavour আসবে। আর তার সাথে কী দিতে হবে লবণ দিতে হবে। লবণ দিয়ে এবার আস্তে আস্তে পুরো একটা thick layer তৈরী হবে, একদম thick একটা cream মত। এই সময় হচ্ছে pasta টা দিয়ে দিতে হবে। তো pasta টা দিয়ে দেওয়ার পরে তারপরে যেটা করতে হবে যে হচ্ছে যে এই যে যেমন ভাজা যে সবজি টবজিগুলো সেগুলোও তুই আ~ আগে থেকে যে তুলে রাখতে হয় যেহেতু সেগুলো সব দিয়ে দিয়ে, হম হম হম হম তো ঐগুলো দিয়ে দিয়ে তারপরে যেটা করতে হয় যে আহ যে যে মশলাগুলো দিতে হয়। এখানে আবার কি অন্যরকম sauce use করা যায়। অন্যরকম sauce এর যেহেতু colour ও হয়ে যাবে তখন আর ওটা white sauce pasta থাকবে না। so ঐগুলো দিয়েই তুই

হম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আসলে ওটা try করিনি। হ্যাঁ সেটা তো অবশ্যই উম যেকোন জায়গায়। আর যদি তুই একা একা কোথাও একটা থাকিস সেক্ষেত্রে যদি মানে আহ সবার ক্ষেত্রে তো স~ সবার financial অবস্থা ভালো থাকেনা যে একটা আহ এরকম মাসি রান্না করে দিয়ে যাবে এরকম কাজে লোক সেটা সম্ভব হয়না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এবং এ hotel এ ওরকম সময়টাও একটা ব্যাপার না যেরকম টাকা নষ্ট, তো এটাই। হম অবশ্যই, অবশ্যই হম হম হু অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এবং

হ্যাঁ, কিন্তু তুই কি শুনেছিলি আমি হয়ত তোকে বলেছিলাম, যে কয়েকদিন আগে হচ্ছে ওই যে susie একটা restaurant খুলেছে যেটা নাকি সবারই প্রথম লাগছে।

হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাও সেটা ওরকম না। একদম, একদম।

তো আর হচ্ছে যেটা বেপার সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম, যে ঐযে pasta টা করলি তখন মানে আর কিছু দিতে হয় না, মানে ঐ pasta টা দেওয়ার পর ওটার layer আরও thick হতে থাকে দিয়ে কিছুই না পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিলি, যে মাসালা গুলো use করতে চাস করিস এই ব্যাস তারপরগরম গরম তুই serve করবি। হ্যাঁ, এই হচ্ছে হ্যাঁ, আহ soup এর মধ্যে যদি বলতে হই সত্যি কথা বলতে, soup জিনিসটা আমি মানে আহ আমি বলছি, soup হচ্ছে আমি naturally মানে এইযে street food এর মধ্যে momo, momo সাথে আমাদের যে soup টা দেয়, সেটা আমি বলব সবচেয়ে healthy মানে আমরা যে restaurant গিয়ে যে soup টা খায়, বা অন্য জায়গাই যে soup গুলো খায়, আমার মতো বলে মম~ street food এর momo সাথে যে হচ্ছে soup টা দেই অনেক healthy কারণ, ওটা সম্পূর্ণ সেদ্ধ টেদ্দ করে যে রকম মানে normally একটা মানে একটা, যদি কারোর ঠাণ্ডা লেগে থাকে বা কারোর যদি জ্বর হয়ে থাকে সেই ঐ momo ঐ soup টা আমি বলবো খুব ভালো তার পক্ষে। উম হু, হুহু । বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। ওগুলো মানে যার শরীর খারাপ বা যার মানে মুখে স্বাদ পাচ্ছে না তার পক্ষে খুবই ভালো। আর শরীর এর পক্ষেও যতেশটো উপকারী।

উম সত্যি কথা বলতে আমি যদি বলি, দেখ সত~মানে আমার এখনো হয়তো ওটাই অনেকরকম মানে মানে দামটা বেশি, হয় বা হ্যাঁ variety তো পাওয়া যায় ঠিকই সত্যি কথা যে, মানে street momo তে variety কি vegie আর হচ্ছে chicken এই দুটো। এই দুটোর মধ্যে একদম একদম। আর যদি একটু বড় মানে যেটা particularly যে momo দোকানগুলো যেমন কি,